এর থেকে ভালো নিজেই একটুখানি হাঁটি, একটু খাওয়া দাওয়াটা ঠিক করি। যেমন ধর তোর একটু ফল খেলি, একটু আহ সকাবেলাতে আহ একটুখানি আহ অল্প করে ভাত। আহ খুব বেশি ভাত খাচ্ছিনা মানে অল্প ভাত রুটি, খাচ্ছি আর কি। একটু সব্জিটা, তেল, মশলা, ঝাল এগুলো একটু ,খাচ্ছি আমরা। .

তাতে বলতো কি বলতো ওজনটা তো কমছেই, তার সাথে সাথে আমাদের শরীরে একটু পুষ্টিকর খাদ্যও যাচ্ছে। তাইনা ?

সেটাই বা। হম সেটাই হয়েগেছে এখন। ফল সব্জিতো খাওয়াই হয় না এই বাচ্চাগুলোকে নিয়েও আর পারা যায়না।

হ্যাঁ আমি বাড়িতেই সব কিছু বানাই যাতে করে আমাদের আহ শরীরও ঠিক থাকে, যাতে ওজনটাও না বাড়ে। দেখবি বেশি তেল, ঝাল, মশলা খেলে কি হয় আমাদের শরীরে তো মেদ জমতে থাকে না ? তো সেখানে কি হয়, সেক্ষেত্রে কি হবে বলতো অনেক সময় আমাদের তেলের পরিমান আমাদের শরীরে বেড়ে যাবে তো অনেক রকম সমস্যা আমাদের সম্মুখীন হতে হয়।

প্রচুর। হ্যাঁ

তেল বেরিয়েছে। এখন লোকজন বলে নাকি যে সর্ষের তেল খাওয়া শরীরের পক্ষে ভালো না। আমাদের বা পূর্বপুরুষরা সবাই সর্ষের তেল এই সব খেতো। হ্যাঁ খেতে হবে কিছু করার নেই। আমাদের যুগের সাথে সাথে সময়ের সাথে সাথে আমাদের নিজেদের কেও পরিবর্তন করতে হয়। নিজেরাও পরিবর্তন হচ্ছি আস্তে আস্তে। আর বাচ্ছারা তো আজকালকার দিনে ভীষণ শরীর, এ সচেতন, মানে স্বাস্থ্য সচেতন ভীষণভাবে তাই নয় কি বল ? বাচ্ছারা আজকাল বাচ্ছারাও দেখবি,

সেই সমস্ত খাবার দাবার একটু খেতে পছন্দ করে। তারপরে একটুখানি স্বাস্থ্যকর সব্জি আহ যেমন ধর যেটা আমাদের সময়ের সাথে সাথে পাওয়া যায়, যেমন আমাদের আহ ঢেঁড়শ, পটল বিভিন্ন রকমের শাক কলমি শাক। তারপর এখন তো হারিয়েই গেছে এই সমস্ত শাক তাই না ? আগে তো পুকুরের ধারে তাও পাওয়া যেত। এখন আমরা বাজার থেকে .

সবই তো তোর ওই সার দিয়ে হয় না,

থাকে না ? তো অতো সু সুদে মানে সুস্বাদু হয় না শাকগুলো। তাই না ? তো কিছু কিছু জিনিস আমরা সব্জি লাগানোর চেষ্টা করছি। যেমন এই সময় তো খাওয়াটা ভীষণ দরকার।

এইসমস্ত ফলগুলো না লেবুটা, টক দই এইসমস্ত জিনিসগুলো খুব দরকার কিন্তু এখন, তাই না?

টক দইটা এইজন্য আমি রোজ সবাইকে খাওয়াচ্ছি। যাতে একটু শরীরটা ভালো থাকে। টকদইটা খুব সত্যি খুব খুব উপকার করে। তোর ওজন ও কমায়। টক দই এ যদি একটু নুন দিয়ে খাস তোর ওজন ও কমায়। কিন্তু সেটাতে কিন্তু আবার চিনি মেশালে চলবে না। সেটাতে যদি চিনি মেশানো হয় একদম খারাপ হয়ে যাবে সেটা তাই না ? তো সেটা,

একটুখানে, একটু হালকা নুন দিয়ে একদম টক টা তো খাওয়া যায় না, অল্প নুন দিয়ে খেলে আমাদের শরীরের জন্য ভীষণ,

ডাক্তাররা বলে নাকি এমনি নুন মেলাবেন না। বিটনুন দিয়ে বিটনুনের সাথে খাবেন। বিটনুন নাকি শরীরের পক্ষে ভালো। আবার এমনি নুন~ নুন খাওয়া বেশি ঐটাও ভালো না।

সবার আবার অনেক কিছু অসুবিধা হয় না রক্তচাপ বেড়ে যায়। তাই জন্য মানে বিট বিটনুনটা খাওয়া শরীরের পক্ষে ভালো নয় ক্ষতিকর । হ্যাঁ কিন্তু আর একটা জিনিসও হয় যাদের রক্তচাপ বেড়ে বাড়া থাকে, তো তারা যদি একটুখানি নুনুটাকে আর যদি একটুখানি হালকা শুকনো যদি নেড়ে নেয় না, তো সেটাতে সময় মানে এটাতে মানে অনেকটা উপকার হয় রে। জানিস তো আমরা যেটা যারা নুন খেতে ভালোবাসি অথচ যে রক্তচাপ বেড়ে যায় তো স নুন খেলেই, নুন খাওয়া বারণ। তো তারা যদি এমনি নুনটাকে নাহ কড়াইয়ের মধ্যে নেড়ে নিতে হবে কড়াইয়ে নেড়ে নিতে হবে নেড়ে ওটা কৌটোর মধ্যে tight করে রেখে দেবে ঠান্ডা করে। সেটাও কিন্তু আবার ভালো।

এটা হ্যাঁ মানে এটা আমিও জানতাম না, কিন্তু আমি মাকে যখন ডাক্তার দেখাতে গেলাম তো তখন এটাই বললেন যে আহ নুনটাকে যদি একদমই নুন ছাড়া না চলে তালে নুনটাকে ওই শুকনো কড়াইয়ে নেড়ে আহ খাওয়াবেন। আর শুকনো লঙ্কা বারণ করলো। যেটা শুকনো লঙ্কা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। শুকনো লঙ্কা না খাওয়াই ভালো। কাঁচা লঙ্কা

কাঁচা লঙ্কাটাই বেশি দি। আবার বাচ্চাগুলো বেশি ঝাল খেতে পারে না তো। তাই জন্য কাঁচালঙ্কার ঝালটা অল্প সহ্য করতে পারে। শুকনো লঙ্কার ঝালটা খেলেই ওদের শরীর খারাপ হয়। পেট খারাপ হয়, আর বলিস না। শুকনো লঙ্কা তো মানে পেট খারাপের একদম মানে আ~ আর কী বলবো ? আহ মানে একদম কারণ হয়ে দাঁড়ায় তাই না ?

হ্যাঁ তা তোর পেট খারাপ হলো কী করে হঠাৎ করে আবার ? বাজেত বাইরে জল ঠল খাস না বেশি। তুই তো আবার দুপুরবেলাতেও রুটি খাস। রুটি তা একদম খাস না। এখন যতদিন না তোর পেট টা ইয়ে হচ্ছে ভাতের মধ্যে না জল ঢেলে নুন দিয়ে একটুখানি খাতো,

ঢেলেও তো খেতে পারবো না রে, পান্তা ভাত খেতে পারবো না তো। গলা বললাম না অবস্থা খারাপ।

গরম ভাত, ধর গরম ভাতটা নামলো তো, সেই গরম ভাতের মধ্যেই জলটা দিলি। ঠিক আছে? দিয়ে ওই ভাত টা খা। ঠান্ডা ভাত না ভাতের মধ্যেই জলটা ঢেলে ওই ভাত টা খা। তালে কি হবে তোর পেট টাও তো~ তোর ঠা~ ঠান্ডা থাকবে। আর ORS

জলটা তো খাচ্ছিই। আর ব্যাপারটা কি বলতো দুপুরের সময় তো তোর কর্মক্ষেত্রের জায়গায় থাকি তাই রুটিটাই নিয়ে যাই। ভাতটা নিয়ে যেতে অনেকটা দূর,

বাড়িতে এমনি দু'বেলা ভাত খাচ্ছি, সকালে যাওয়ার আগে ভাত খেয়ে যাই। আবার রাতেও ক'দিন এই ভাত ই খাচ্ছি পেট ব্যথা বলে। এই মাঝখানটায় শুধু দুপুর বেলায় কি করবো? কর্মক্ষেত্রে গেলে তো আর অতো কিছু নিয়ে যাওয়া যায় না।

মুড়ি চিবোতে ভাল্লাগে না রে।

আরে যদি gas এর একবার সমস্যা হয়ে যায় না, খুব খারাপ কিন্তু। যেহেতু তুই খেতে পারছিস তুই এক কাজ করবি। শুকনো মুড়ি নিবি বার বার খাবি। মানে যে আ আমাদের যে biscuit গুলো হয় না যেগুলো সাধারণ যে marie biscuit গুলো হয় সেই biscuit গুলো খা. বারে বারে জল নাহলে না শরীরে জলের পরিমাণও তো কমে যাবে। এগুলো

তাই বলেছে। খালি পেট থাকবেন না, দু'ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু খান।

সব সময় উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, বেসময় খাওয়া হচ্ছে। এ জন্যেই এরকম অবস্থা দাঁড়িয়েছে আর কিছু না। হ্যাঁ কিন্তু,

হ্যাঁ একটু খেতে হবে। রুটি রুটিটা তো এই সময় এখন বন্ধ রাখ রুটিটা। চিড়ে খা। দই দিয়ে চিড়ে খা। তালে পেটটা তোর ঠান্ডা থাকবে।

চিড়ে খা একটুখানি। কিমবা শুধু জল দিয়ে চিড়েটা খা। এটাতেও তোর ঠান্ডা থাকবে।

তোর, সাবুটা। হ্যাঁ, আবার সাবু খেলে আমার আবার অম্বল হয়ে যায় রে। তালে খাস না। যেটাতে তোর শরীরে~শরীরে কষ্ট হবে সেই জিনিসটা খাবি না। চিড়ে টা খা। চিড়েটা তোর

হ্যাঁ আবার তোর শরীরটাও ঠিক থাকবে। তো চিড়ে, মুড়ি এগুলো নিয়ে আয়। রুটিটাতে পেট গরম করে ভীষণ। বুঝতে পেরেছিস? আর

হয় না। তো

but ঠিক আছে বুঝতে পারছি। কিন্তু এখন যখন এতটা শরীর খারাপ এখন তো একটুখানি স্বাস্থ্য সচেতন হতেই হবে কিছু তো করার নেই না। এই এমন

এখন চৈত্রমাসে দেখ বৃষ্টি হ্যাঁ তো আবহাওয়ার জন্য এখন ঠান্ডা ঠান্ডাও লাগছে। তা এই সময় শরীর খারাপ হবেই। কিচ্ছু করার নেই। আবার একটা নতুন কোন রোগ ঢুকেছে। নতুন কোন একটা জীবাণু ঢুকেছে। তো সেটাতো দেখতেই পারছিস না। সেটাকে আবার Adenovirus বলছে। সত্যি, এই এক মুশকিল হয়েছে। একের পর এক

ঢুকে সবার শরীর খারাপ হয়। এখন সত্যি বলতে গেলে শরীর খারাপ হলেও একটা আতঙ্ক। কী না কী হয়েছে ?

মানে এমন একটা সময় যেখানে আর কিচ্ছু করার থাকে না। বুঝতে পেরেছিস . খুব একটা খুবই খারাপ সময় যাচ্ছে। আহ তো আহ সেক্ষেত্রে আমাদের নিজেদের কেও একটুখানি স্বাস্থ্য সচেতন হতেই হবে কিচ্ছু করার নেই। আ মানে

টার ও তো ভীষণ শরীর খারাপ। আহ

মেয়েটার এত শরীর খারাপ, আর ছেলেটার ও খারাপ।

মেয়েটার তো ওই আহ পেটে আহ ওই গ্যা থেকেই তোকে বলছি না gas এর এখন থেকে সমাধান করতে হয়। gas এর থেকেই পেতে ব্যথা। আর তোর মানে কিছু খেতে পারছে না জানিস ?

ওই same ওরম হচ্ছে। খেলেই পেটে ব্যথা শুরু হয়ে যাচ্ছে। তারপরে বমি পায়খানা হচ্ছে। ওই আমার ও same ওই। gas ই মনে হচ্ছে হয়ে যাচ্ছে ওই same ব্যাপারটা আমার ও তাই হচ্ছে।

না আমি তোকে একটা কথা বলি ভালো করে না দু'বেলা gas এর ওষুধটা খা।

হ্যাঁ তেল ছাড়া খাবার আর আমাকে আরেকজন বললো ডাক্তারবাবুই বললো কি সকালে খালি পেটে একটু নুন চিনির জল খাও। ঐটা নাকি খুব আহ শরীরটাকে ঠান্ডা রাখতে খুব উপকার করে।

আমার আবার সকালবেলা খালি পেটে মানে নুন চিনি জল খেলেই আবার মানে মুখ টক হয়ে যাবে মানে ভীষণ gas হয়ে যায় আমার।

দু'দিন খেয়ে দেখি অসুবিধা হয় নি

নুন চিনির জলটা খাচ্ছি এখন ক'দিন ধরে।

পেট টা খারাপ। কিছু তো করার নেই না এখন ডাক্তারে যেটা বলছে সেটা আপাতত শোন তালে তোর শরীরটা ঠিক হবে।

হ্যাঁ, সেটাই আ ছাড়। পেট খারাপ আর পেট খারাপের গল্প ভাল লাগছেনা তুই বল তোর কি খবর ?কেরোম চলছে

চলছে। বাচ্ছা নিয়ে, কর্মক্ষেত্র নিয়ে। আহ মানে সংসার কর্মক্ষেত্র সব সামলাতে সামলাতে আমিও মানে আর পেরে উঠছি না এখন ওই যে তুই বললি আহ এখন March মাস বছরের শেষ তো আমাদের ও ভীষণ চাপ, কাজের চাপ ভীষণ। আহ তো এই সমস্ত কিছু, আমাদের তো জানিস যে আমাদের আহ কর্মদক্ষতার ওপর আহ মানে আহ ছাত্রছাত্রীদের আমরা আহ শিখিয়ে থাকি, প্রশিক্ষণ দিয়ে থাকি। তো সেগুলো জানিস তো কাজের চাপটা ভীষণ। মানে ভীষণ বেশি থাকে কাজের চাপ। সেইটাই সেইটাই হচ্ছে ব্যাপার।

আজকালকার বাচ্চাদের নিয়ে যে তোরা কিভাবে কাজ করিস আমিতো শুধু সেই ভাবি। একটা বাচ্চা নিয়েই হাপিয়ে যাচ্ছিনা তোরা যে কতগুলো বাচ্চা একসাথে করছিস পড়াচ্ছিস লেখাচ্ছিস। কিভাবে যে তোরা করছিস ? সত্যি

ভীষণ খরচা, পড়াশুনার এই মুহূর্তে ভীষণই খরচা আহ কিছু করার নেই আহ এখন আহ চলতে হবে এইভাবেই চালাচ্ছি আমরা। আহ কিছু তো করার নেই বল কি করবো ?

ছেলে ভীষণ দুষ্টু। কালকে আমার এক দিদির আহ মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে গেছিলাম আমরা। আহ পরে . আহ জন্মদিনের অনুষ্ঠানে গেছিলাম।

তো সেখানে

আর তোর ভীষণ মজা করেছে সে ভীষণ আনন্দ করেছে। আহ

তারপর বল তোর কি খবর চলছে ? আমার ও চলছে রে। তুই যেরম বললি সংসার কর্মক্ষেত্র এইসব নিয়ে আমার ও চলছে। সত্যি বলতে গেলে কি শরীরটার জন্যেই একটু অসুবিধা হচ্ছে। ভালো লাগে না।

শরীর ভালো না লাগলে দেখবি আর কিচ্ছু ভালোলাগে না। ওই একটা আছে সমস্যা। এবার রোজ আসা যাওয়া। তো অনেকটা দূরে কর্মক্ষেত্রের জায়গাটা। এবার সেই জন্যেই ,তার মধ্যে এখন যা গরম পড়েছে। একে কালবেলা গরম, এদিকে রাত্তিরে যা fan চালিয়ে বসলেও ঠান্ডা লেগে যাচ্ছে। আমার এমনিই গলা বসে যায় মাঝে মাঝে।